সামনে অনেকগুলি মানুষ দেখতে পাচ্ছি।

সামনে তিনটি গাড়ি লক্ষ করা যাচ্ছে।

দাওয়ালের উপরে অনেক কয়টি ছবি লাগানো রয়েছে।

নীচের ফ্লোরটিটি ম্যাট বিছানো রয়েছে।

চারিডিকে দেওয়ালগুলি সাদা কালারের রং করা রয়েছে।

সামনে অনেক বড়ো ডুইটি রেললাইন দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেকগুলি ছোট বড়ো গাছ লক্ষ্য করা যাচ্ছে।

দেওয়ালের উপরে বোর্ড লাগানো রয়েচে।

সামনে একটি কাঠের সোপা আমি দেখতে পাচ্ছি।

এখানে আমি একটি রুম দেখতে পাচ্ছি।

এখানে আমি গ্রিল -এর দোকান দেখতে পাচ্ছি।

অনেকগুলি তারও লক্ষ করা যাচ্ছে।

চারিদিকে অনেকগুলি ছোটো বড়ো গাছ রয়েছে।

সামনে একটি বড় কাঁচের আলমারি দেখতে পারছি।

দেওয়ালে একটি ঘড়ি লাগানো রয়েছে।

সামনে ডুইটি চাকা দেখতে পাচ্ছি।

কয়েকটি গাড়িও এখানে লক্ষ্য করা যাচ্ছে।

ডান সাইটে নীচে জল লক্ষ্য করা যাচ্ছে।